সাদা জিনিস দিয়ে ঘেরা যাতে গাড়ির মধ্যে কোনো রোদ্দুর না লাগে। এবং পার্কিং এর সাইড -এ অনেক গাছগাছালি লাগানো রয়েছে ।

নিজের পুজো অর্পিত করার জন্য এবং পুকুরটি খুবই সুন্দর। এবং পুকুরের চারপাশে অনেক কচুরিপানা দিয়ে ঘে--

অনেকগুলো এবং মাদার মেরির অনেকধরণের পুতুল দিয়ে রাখা রয়েছে ।

এবং যেই লোক টি ।

একটি খুবই অতুলনীয় একটি--